এটা একটা জলা শয় জায়গা। উপরে দেখছি ই দুই ধারে দুটো সুন্দর গাছ আছে।

একটা ফুলবাগান মত আসে। ঘাস আছে। একদিকে পাড় আছে এবং নিচের দিকে জল ভর্তি এবং সুন্দর দেখতে। আমার খুব ভালো লাগ--

একজন দাঁড়িয়ে আছে মনে হচ্ছে লাইনে তা যাদের শরীর অচল তারা ব্যায়াম করার সুযোগ পাক এবং আমি খুশ--